আরে কী বলতো ওখানে অন্য কিছুই না ওখানে আহ পরিবেশটার ওপর আহ মানে ওদের আবহাওয়ার সাথে না মিশে যাই জানিস তো এগুলো, মানে ঐখানকার আবহাওয়ার সাথে, আহ ওদের ফুল গাছ গুলোও সেরকম ভাবে ওই ফুল গাছগুলোও আহ ওখানেই শুধুমাত্র আহ সুন্দর ভাবে ওরা বেড়ে উঠতে পারে, ওদের কিন্তু অন্য পরিবেশে আনলে কিন্তু ওরা বেচেঁ থাকতে পারবে না, যেরকম আমরা যদি একদম আহ আহ বিয়োগ আহ শূন্য আহ degree ইর নীচে তাপমাত্রার নিচে যদি আমরা চলে যাই তালে কী আমরা আমাদের বেচেঁ থাকা কী সম্ভব? কারণ আমাদের শরীর সেটা নিতে পারবে না। সেইরকমই কী জানিস তো ওরাও সেরকম ওদের যদি আমি আহ পঁয়তাল্লিশ আহ degree তাপমাত্রার আহ কাছাকাছি যদি আনি ওরা কখনোই কিন্তু বেচেঁ থাকতে পারবে না, ওদের কিন্তু ওই আবহাওয়ার সাথেই ওরা কিন্তু নিজেদেরকে মানিয়ে নিয়েছে, আর নিজেদেরকে সেই ভাবেই গড়ে তুলেছে, তাই না বল? সেইটাই, even ওখানে কুকুর গুনোকেও দেখবি কী সুন্দর দেখতে হ্যাঁ সে মনে হয় বাড়ির কুকুরের মতন একদম লোম কী সুন্দর আরকি সুন্দর তো~ তোর কাছে চলেও আসবে তুই একটু ডাকবি,

ভালোবাসবী একটু তোর কাছে থাকবে, তোর সাথে সাথে সাথে সাথে ঘুরবে, মানে ওদের কোনো ব্যাপারই না মানে রাস্তাঘাটের কুকুর এত সুন্দর, আমাদের মনে হয় বাড়ির গুনোও এত সুন্দর হয় না কারণ আমাদের রাস্তাঘাটের কুকুরের সাথে ওদের কিন্তু আকাশ আর পাতালের আহ উম মানে তফাৎ, তাই না?

পার্থক্য কারণ আমাদের এখানে যদি রাস্তার কুকুর আমরা হয়তো এই সমস্ত কুকুদেরকে কিনে আনি কিংবা আমরা বাড়িতে তাকে প্রচুর ভীষণ ভাবে যত্ন করতে হয়, তাই না? একটা

তাকে প্রত্যেক উম মানে সপ্তাহে ডাক্তার দেখানো থেকে শুরু করে চিকিৎসা করানো থেকে শুরু করে আহ তাদেরকে ওষুধ খাওয়ানো, তাদের খাবার দাবারের নিয়ম পালন করা তো এইসব কিছুর

খুব দামিও আসে, তোকে একদম মানে বলে দেবে ডাক্তার কেরম কেরম খাবার খাওয়াতে হবে, তারপর এখন কুকুর গুনো দামী যেরম তাদের খাওয়ারও দামী সেমন, ভাই আমি আর পুষবো না আমার দরকার নেই, এইতো আমার পিসি শাশুড়ি তার বৌমা নিয়ে এসছে, আর পিসি তো কী রেগে গেলো, এই তো ছোট একটা বাড়ি তার মধ্যে তুই নিজে বল তিনটে মানুষ একটা কুকুর হয় নাকি? লোকজন বোঝেই না কী আর বলা যায়। কিছু করার নেই রে, কিচ্ছু করার নেই, এখানে সবকিছু আমাদের আহ মানে কিছু করার নেই কখনো কখনো না আমাদের এই জিনিসগুলোকে মানিয়েও নিতে হয়, তাই না? সেইটাই, সেটাই হয়ে গেছে ব্যাপার। আর এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না।

আর তোর শরীর-ফরীর ঠিক আছে তো? ভালো আছে কিন্তু ছেলেটার শরীর একদম ভালো নেই আহ মানে ছেলেটাকে,

ছেলেটার মানে আহ অনেকটা পরিমাণে ওর না allergy আছে জানিস তো, মানে শরীর অনেক মানে allergy বেরোতে থাকে মানে অনেক রকম ওর আহ আহ কী বলবো আহ ওর শরীরে অনেক রকমের rashes বেরোই আহ তারপরে ওর ছেলেটার না ভালো যাই না, ওকে প্রায় আমাকে ডাক্তারের কাছে আহ মানে আবহাওয়া না আমাদের আবহাওয়াটাও তো ঠিক না, সেখানে আমাদেরকে মানে বাচ্চাদের স~ সাথে সাথে বড়োদেরও ভীষণ শরীর খারাপ হচ্ছে যেমন,

এখন যেখানে দেখ সবার সর্দি কাশি, এইতো আমিও দু'মাস ধরে খুব ভুগলাম এই সর্দি কাশির জন্য, বলিস না জমে গেছে, আমি তো একবার ভেবেছিলাম বাস আমার আর নেই আমি আর নেই, তারপরে তো যা হোক একটা ডাক্তার দেখানো হলো, তোর allopathic ডাক্তার তো বলেই দিয়েছিলো operation করার কথা, গলা নিয়ে এত ভুগছি। তারপরে তো তোর যা হোক মানে ঠাকুরের দয়া একজন homeopathic ডাক্তার পেলাম, তোর উনি খুব ভালো, খুব ভালো চিকিৎসা করছে, তুই দেখ তোর বা~ বাচ্চাটা একটু বড়ো হলে যদি তুই ওকে একটু ভালো ডাক্তার homeopathic ডাক্তার দেখাতে পারিস, আমার মনে হয় ওতে উপকার পাবে ও। আচ্ছা দেখাব, কিন্তু কী জানিস তো এখন homeopathy টা কী তোর মনে হয় যে সে আহ কোনোভাবে homeopathy টাকে করতে পারবে কারণ অনেক ধৈর্যের ব্যাপার, জানিস তো।

তালে নালে একবার ডাক্তার কে দেখিয়ে তুই উম দেখে নে বা একটু দাড়িয়ে যা একটু বড়ো হোক ওর নিজের একটু বুদ্ধি হোক, বুঝতে পারুক, নিজেকে সামলাতে পারুক তখন না হয় আরও ভালো ভাবে দেখালি, তালে তো ওর জন্য খুব মুশকিল রে। ভীষণ ভীষণ মানে homeo allopathy আহ আর মানে allopathy চিকিৎসা করিয়েই যাচ্ছি, করিয়েই যাচ্ছি, কী করব বল কিছু তো আহ করার নেই না,

মানে পাগল পাগল অবস্থা, আর কিছু করার মানে কী আর বলবো বল

আর তোর পড়ানো তারপরে তোর মা বাবা কেমন আছেন? তোর শশুড়,

মা বাবা তো ভালোই আছে রে, শাশুড়ী একটু অসুস্থ এইতো মাকে ওই same তোর আহ একই মতন ওই সর্দি কাশি জ্বর আবার নাকি কী এক রোগ এসছে, আর জানিনা রে কত রকমের রোগ আসবে। এইতো কালকে দেখিয়ে আনলাম এবার দেখা যাক একটু চিকিৎসা তো সবে শুরু হয়েছে, কিছুদিন তো লাগবেই,

দেখা যাক, ওনাকে নিয়ে একটু চিন্তাই আছি, এই ব্যাধি টা সবার হচ্ছে সোহিনী এই ব্যাধি টা সবার হচ্ছে। সত্যি রে মানে আর তুই বলিস না ডাক্তারের কাছে গেছি কী লম্বা line, লোকজন ভরতি আর সবার এই এক, সব বয়স্ক মানুষদের নালে বাচ্চাদের মানে এটা এই রোগটা নাকি, আহ মা~ মানে দেখা যাচ্ছে নালে বয়স্কদের হচ্ছে আর নালে দশ বছরের নিচে যেই বাচ্চাদের তাদের মধ্যে বেশি। মানে চারদিকে না আর ভাল লাগছে না রে রোগ রোগ রোগ জানিনা কবে যাবে, এই দু'হাজার কুড়ি থেকে যে শুরু হয়েছে এই এখনো অব্দি ঠিক হলো না, এই আবহাওয়াটা একটু ঠিক হলে মনে হয় সবাই একটু তো ইয়ে হবে,

এখন কি আর আহ ইচ্ছা আছে কোনো পরিকল্পনা করেছিস না করিসনি? কোথায় যাওয়ার বললি?

বাইরে না রে ছুটিই পাচ্ছি না, আমি তোকে বললাম না নতুন চাকরি পেয়েছি আমাকে এখন ছুটি দেবে না রে ক মাস, তো এই জন্যই ব্যাপার হয়েছে আর তার মধ্যে সান্তুনুও খুব এখন ব্যাস্ত, ও তো ওর কাজ বাজ ও এখন খুব বাড়ছে, ঠাকুরের এক দিক থেকে দয়া যে কাজ বাড়ছে, নালে তো জানিসই COVID এর পর সবারই অবস্থা একটু খারাপ ছিলো, তো এই জন্য এখন দুজনের মধ্যে কেও আর ছুটি পাচ্ছি না, সবাই এখন ব্যাস্ত। তো তুই ঘুরতে যাচ্ছিস নাকি? তুই তো আবার না ঘুরলে পারিস না। আরে আমি তো ঘুরতে যাওয়ার ভীষণ ইচ্ছা এইযে বললাম না একটু আগে কী আলোচনা করছিলাম আমরা?

আমার বাপের বাড়িতে এতটাও ছিল না, বুঝতে পেরেছিস?

আহ তো সেজাইগা থেকে কী বলতো আহ উম মানে অনেকটাই মানে মায়ের একটা ইচ্ছা থেকেই যাই আরকি এই হচ্ছে ব্যাপার। সেটাই, ব্যাপার টা হচ্ছে আমরা সত্যি এখন চাকরি করি বলে আমরা অনেক কিছু করতে পারি বল, মা দের তো দেখেছি মারা কত কিছুই পারে না, কোথাই ঘুরতে গেলে বরের দিকে তাকিয়ে থাকতে হবে, কিছু কিনতে গেলে বর থেকে, এই জন্যই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিলো চাকরি করবো নিজের থেকে নিজে কামাবো এই বর বা বাবা কাওর কাছে চাইবো না নিজের পায়ে নিজে দাড়াবো।

সত্যি কেও আর কিছু বলতে পারবে না, এই তো কদিন আগে একটা cinema দেখে আসলাম দেখেছিস নাকি, শাহরুখ খানের পাঠান? আরে হ্যাঁ রে দেখেছি শাহরুখ খানের পাঠান তুই,

দেখেছি কিরম লাগলো বলতো, শাহরুখ খানকে? দারুন আমার

আমার তো শাহরুখ থেকে ভাই জন ইব্রাহিম কে খুব ভাল লেগেছে, কী body বানিয়েছে,

হয়তো বল, হ্যাঁ ভাল লাগলো, আমার তো খুবই ভাল লাগলো আর সে আবার আমরা গেছি সে রাত্রিতে, তো অনেক রাত্রি সেই office করে নিয়ে তারপরে তোর গেলাম দুজনে মিলে দেখতে, আমি আর আমার বর মিলে। খুব ভাল লাগলো অনেকদিন পর একটা cinema দেখলাম। আচ্ছা।

আমি তো আমার বরের সাথেই গেছিলাম। ওই ওই একজনই বেচেঁছে আমাদের আর কে আছে বল? এই হচ্ছে ব্যাপার।

hello.

hello, হ্যাঁ কে সুরজিত? হ্যাঁ বলো সুমন দা কেমন আছো? এই তো ভাই চলে যাচ্ছে, তুমি কেমন আছে৷ ভাই? এই চলছে এক ই. বাড়িতে কাকু কাকিমা সব ভালো তো?

বাহ, তারপর, এ কাজ্কর্মর দিকের কি খবর? এই চলছে, আহ এখন তো work from home চলছে

তারপরে বলছে যে আবার খুলে দেবে, ওটাই আমি ভাবছিলাম অ্যাঁ তোমাকে একবার phone করি, যে তুমি তো অনেক দিন ধরে bike চালাচ্ছো.

তাই ভাবছিলাম যে তোমাকে একবার জিজ্ঞাসা করি, আমি ভাবছিলাম একটা bike নেওয়ার কথা.

তোমাকে একবার জিজ্ঞাসা করি মানে তুমি যদি কিছু suggest কর কারণ আমি তো প্রথম বার চালাচ্ছি, মানে চালাব আরকি.

cycle টাই cycle চালাতে জানি কিন্তু bike তো কোনদিন চালাই নি,

তো একটা নেব নোব ভাবছি, তো তোমার মতে কী বলে মানে কেরকম নিলে ভালো হবে? হ্যাঁ এবার দেখো, তুমি যেমন বলছ যে কী bike কেনার আগে না bike এর কিছু জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে তাহলে কী বলতো

ওই দেখে একটা কোন কিছু কিনে নিলাম ঠিক আছে, একটা হেবি গাড়ি কিনে নিলাম last এ সই গাড়িটাকে যে maintain করতে হবে বা সেই গাড়িটার পেছনে যে খরচা আছে সেগুলো করতে পারল না last এ গিয়ে

তা তার জন্য যখন তুমি ভাব একটা গাড়ি কিনবে, একটা গাড়ি কেনা মানে তো তোমার একশো দু'শো টাকার গ~ কথা না তাই না

একটা গাড়ি কেনার মানে তোমার বেশ অনেকটাই বড় একটা ঘর যার ব্যাপার, তা সেইটা ভেবেচিন্তে করাটাই আমার পক্ষে মানে আমার মতে বলে উচিত আর একটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে, তোমার গাড়ি দেখো গাড়ি এমন একটা জিনিস না, গাড়ি হচ্ছে মানুষের খুব সখের জিনিস গাড়ি শখের জিনিস, তার সাথে সাথে সেটা নিত্য প্রয়োজনেও জিনিসও ঠিক আছে তুমি যদি ভাবো যে বল আমাকে যে কি গাড়ি বা কেমন গাড়ি কিনলে ভালো হয়, সেইটা বলতে চাইলে আমি বলতে পারি দেখো তুমি তো এটা first গাড়ি কিনছো তাই না?

এর আগে তো তোমার গাড়ির কোন তেমন experience নেই চালানোর experience নেই তুমি শিখবে তাইতো?

তা, একটা জিনিস আমি বলি যে উম তুমি যদি মানে নতুন গাড়ি কেন হম ভাবো একটা নতুন গাড়ি কিনলে একটা নতুন গাড়ি এখন মোটামুটি একটা, ভালো এক, গাড়ি দেখো নতুন কিনতে গেলে একটা মোটামুটি এক lakh এর উপরে তো পরবেই একটা ভালো যদি ভ=ভালো কন্দিতীয়ন এর যে গাড়ি গুলো এখন চলছে ভালো গাড়ি সেইসব যদি কিছু এখন কিনতে যাও মোটামুটি এক lakh এর উপর পরবেই, ঠিক আছে হ্যাঁ

বা দাগ ফাগ বসে গেল বা গাড়িটা পরে গেল তখন তোমার কেমন লাগবে? হম নতুন জিনিস এ যদি মানে দাগ লেগে যায় তো তো খারাপ তো লাগবেই, তার ওপর এক, টাকা না

তো ওটাতে তো খারাপ লাগবেই

দেখো প্রথম কথা কিছু criteria মেনে আমাদের চলতে হবে যেটা হচ্ছে যে, যেহেতু তুমি প্রথম first গাড়িটা চালাবে, সেহেতু, দেখো এতদিন তুমি cycle চালিয়েছো cycle হালকা জিনিস তাই না?

সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভারী cycle এর থেকে হম

এইবার আমার মতে বলে ত~ তার জন্য তোমার একটুখানি হালকা গাড়ি কেনাই উচিত

প্রথম প্রথম হয়তো তুমি control করতে পারবেনা, গাড়ি থেকে by chance যদি পরে ঠোরে যাও হাত-পা ভেঙে যাওয়ার ও chance থাকতে পারে তার সেই দিকটা একটু মাথায় রাখতে হবে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে এখন গা মানে আমি যখন গাড়ি কিনে ছিলাম তখন তেলের দাম ছিল ভাই তিয়াত্তর টাকা হম

আর এখন বর্তমানে বাজারে তেলের দাম হচ্ছে একশো ছ টাকা না সাত টাকা এরকম হবে তাহলে তেলের দাম কতটা বেড়েছে, মিনিমাম তিরিশ টাকার উপর বেড়েছে, ইটা তো বাজছ নাকি হ্যাঁ তা তো হয়েইছে তাহলে দেখো আমাদের গাড়ি কেনার সমায় প্রথম যারা গাড়ি কিনছে তাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে গাড়িটা যেন একটু হালকা ও হয় আমার তার সাথে সাথে গাড়িটা যেন আমার, তোমার এ, আরে উম কি বলে ওটা গাড়িটার যেন ও মানে তেল service ভালো দেয় আমাকে মানে ভাব তুমি একটা দেড়শ CC র ওপর যদি গাড়ি কেন, সেইটা তুমি যদি চালাও, তুমি দেখবে তুমি এক litre তেল ভরবে, টাতে হয়ত ওই পৈতিরিশ চল্লিশ এরকম তোমার mileage দেবে ঠিক আছে? সেটা হচ্ছে মোটামুটি এখনকার যা গাড়ি গুলো আছে তার average mileage, কিন্তু মোটামুটি ভাবো না এক litre তেল এ যদি তোমার সেই চল্লিশ এর জায়গায় যদি পৈশত্তি mileage দেয়, তাহলে কতটা তোমার টাকা save হবে, তাই না? অনেকটাই তো save হয়ে যাবে ওটাতে হম তেলের দামটাও তো যা বাড়ছে তার জন্য গাড়িটা আমরা কিনব, তখন হচ্ছে আমাদের, mileage এর কথাটাও মাথায় রাখতে হবে শুধুমাত্র আমরা গাড়িটার features দেখবো না আমরা mileage দেখব আর তার সাথে সাথে গাড়িটা কতটা মানে আমরা গাড়ি করতে পারব কিনা সেটা আমাদের উপর তুমি যখন প্রথম cycle শিখেছিলে, হম তো শিখতে গিয়ে তো যথেষ্ট বার সাইকেল থেকে পড়েছো নাকি হ্যাঁ সে তো পরি, cycle থেকে না পড়লে তো আর cycle চালানো সেখা জায়েনা, তো ওটা তো পরতেই হয়েছে হ্যাঁ সেইটা দেখো, এইবার দেখো গাড়ি আ~ cycle যেহেতু চালানো জানো তার জন্য আসাকরি তোমার balance আছে কারণ গা~ cycle হোক বা গাড়ি হোক, যখন দাড়িয়ে থাকছে জিনিষটা দাঁড়িয়ে থাকা অবস্থায় কি হচ্ছে সেটার কোন balance নেই, তোমাকে balance করতে হচ্ছে কিন্তু যখন হায়~ ওটা চলন্ত অবস্থায় চলে যাবে তখন কিন্তু সেটা নিজে থেকে balance এ চলে আসে আর সেই balance টা তুমি করতে পারবে কিনা সেটা তোমাকে বুঝতে হবে বাড়ি গাড়িতে সেটা একটু অসুবিধেটা বেশি হয়, হালকা গাড়িতে তোমার সুবিধাটা বেশি হবে, আর একটা উম যে গাড়ি কেনার সময় তোমাকে কিছু জিনিস অবশ্যই দেখে নিতে হবে, যে তুমি যদি second hand এর দিকে যাও, ঠিক আছে, কারণ আমি second hand বারে বারে একটার জন্যই বলছি কারণ যেটা আমি তোমায় প্রথমেই বললাম যে একটা এক lakh টাকার ওপর তুমি গা~ টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনবে, গাড়িটা কেনার পর গাড়িটা প~ ভাব চালাতে গিয়ে বা গাড়িটা শিখতে গিয়ে পরে গেলো বা গাড়িটা তে scratch লাগে গেলো তখন তো তোমার ভাই মনটা খুঁতখুঁত করবে খুব খারাপ লাগবে তাই না কি

অ্যাঁ তার জন্যই আমি বলছি যে এবার ভাব তোমার যদি সেই জায়গায় তুমি একটা চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি কেনো, ঠিক আছে? চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনলে সেই গাড়িটা যদি পরল তা একটু দাগ লাগল তাও তুমি শান্ত~ মনকে শান্তনা দিয়ে নিতে পারবে কি যে আরে আমি তো আর অত দামি গাড়ি কিনিনি, এটা তো আমি শিখছি শেখার জন্য কিন্তু second hand গাড়ি best, তুমি কিনতে পারো second hand গাড়ি এবং সেইটা শিখলে এক দু বছর চালালে তারপরে গিয়ে নয় একটা better গাড়ি কিনলে

আর আরেকটা জিনিস ও আমি বলতে চাই যে দেখো একটা নতুন গাড়ি তুমি ভাবো এক lakh টাকা দিয়ে কিনলে কেনার পর সেটা দু'বছর চালানোর পর, সেটা যখন বিক্রি করতে যাবে না, দেখবে তুমি পঞ্চাশ হাজার টাকাও পাবে না. বা ভাবো তোমার ইচ্ছাই কর~ ইচ্ছাই করতে পারে না দুবছর পর যে এখন দেখো এখন দিনে দিনে তো গাড়ির নতুন নতুন model আসছে হ্যাঁ এখন তো ও এত model আসছে যে ওটাই তো decide করা চাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নোবো

হ্যাঁ তা এবার দেখো আজকে তুমি একটা model নিলে, এক তোমার তিন বছর বা চার বছর পর তোমার সেই model টা আর ভালো লাগছে না তখন নতুন আরেকখানা model নেবে তখন যখন বিক্রি করতে যাবে একটা এক lakh টাকা দামেরই যদি তুমি গাড়ি কেন সেইটা দেখবে তখন পঞ্চাশ হাজার টাকা ও পাবে না মানে fifty percent দামও তুমি পাবেনা তাহলে তোমার অবস্থাটা কেমন হবে ভাবো আর একটা জিনিস বিবেচনা কর যে তুমি যদি চল্লিশ হাজার টাকা দিয়ে একখানা গাড়ি কেন সেইটা তুমি দু'বছর বা চার বছর পর change করো না কর করলে বড়জোর তোমার তার থেকে হয়ত পাঁচ থেকে দশ হাজার টাকার মতো কমবে কমলে তুমি চল্লিশ হাজার টাকার টা তিরিশ হাজার টাকায় বিক্রি করে দিতে পারবে, করে দিয়ে তার সাথে আবার দু-পাঁচ হাজার টাকা যোগ করে আবার অন্য model এর আর একটা second hand নিয়ে নিলে পেরেছ ব্যাপারটা তাহলে তুমি যে টাকায় একটা গাড়ি ব্যবহার করবে, সেই টাকায় তুমি কম করে দুটো গাড়ি চালাতে পারবে

কে কদিন ব্যবহার করে বিক্রি করে দেয় তার জন্য ভালো গাড়ি আশা করি পেয়েই যাবে এবং কি বলতো তুমি গাড়ি যদি second hand কিনতে হয় অবশ্যই কিছু কিছু জিনিস দেখে নেবে যেটা হচ্ছে তোমার যদি experience থাকে তাহলে ভালো কথা যদি না থাকে তাহলে একজন mechanic নিয়ে যাওয়াটা অবশ্যই উচিত, ঠিক আছে সে থেকে দুশো টাকা বা তিনশো টাকা

তাহলে নিয়ে সে দেখে নিলো যে গাড়ির clutch ঠিক ঠাক কাজ করছে নাকি, brake ঠিক ঠাক কাজ করছে নাকি, air filter ঠিক আছে নাকি মানে তারপরে আবার গাড়ির যখন চলছে, তখন গাড়ির যে এন তোমার ধোয়া যেখান দিয়ে বেরোয়ে সেইখান দিয়ে তোমার এওই গোয়া বেরোচ্ছে নাকি সাদা ধোঁয়া বেরোচ্ছে নাকি কোন ধোঁয়া বেরোচ্ছে না কারণ দেখো একটা গাড়ি কিনতে গেলে যদি কালো বা সাদা কোনরকম ধোয়া বেড়ে তাহলে কিন্তু সে~ তার সমস্যা আছে engine এ কারণ গাড়ি যখন চল্চ্বে গাড়ি থেকে ধোঁয়া তো অবশ্যই বের হবে কিন্তু সেটা কোন colour এর হবে না, না সাদা না কালোসেটা হবে, ঠিক আছে, আর অ্যাঁ